চেয়ারটির রং হল কালো এবং একটি মেশিন দেখতে পাচ্ছি মেশিনটির রং হচ্ছে কালো।

একানে একটি লাইব্রেরি দেখতে পাচ্ছি এবং লোকটি চশমা লাগিয়ে বসে আসে।

পাশে অনেকগুলো জলের বোতল দেখতে পেয়েসি

পাশে একটি ফ্রি দেখতে পেয়েসি।

এবং ও একানে একটি এবং অনেকগুলু গর দেখতে পাচ্ছি গরের পাশে গাসপালা লা লাগানো আসে।

ঘরে অনেক জিনিস দেখতে পাচ্ছি এবং উপরে দুটি ফ্যান লাগানো আসে।

এখানে একটি মন্দির দেখতে পাইসি।

পাশে টিলা দেখতে পেয়েসি এবং জানালা দেখতে পেয়েসি গ্লাসের।

এখানে অনেকগুলো টিলা দেখতে পেয়েছি এবং টিলার নীচে অন জল দেখতে পেয়েছি।

একটি বাইক দেখতে পেয়েসি এবং একটি পাশে সোলার দেখতে পেয়েসি ।

এখানে একটি পাহাড় দেখতে পেয়েসি।

একজন লোক বাইকে বসে রয়েছে এবং একটি অটো দেখতে পেয়েছি।